আহ তুমি তো জানো যে একাই কোন কাজ সম্ভব না, সরাসরি হোক হম অথবা

আহ আহ ধরো বলতে সরাসরি হোক অথবা, আহ একাই হোক এটা কিন্তু হ্যাঁ, তৈরি করতে গেলে আহ সব কাজেই কিন্তু, আহ পিছনে করো না করো কিন্তু সাহায্য প্রয়োজন। Help লাগে হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, help ছাড়া কিন্তু কোন ভাবেই সম্ভব না তো আমি আহ আমার এক বড় ভাই এর সাথে কথা বললাম। উনিও আমাকে help করতে চাইল উনিও online এ ব্যবসা করেন।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

তো তুমি কি আমার help করবে? হ্যাঁ অবশ্যই আমার তো খুবই ইচ্ছা আমি তো তোমাকে বললামই যে ব্যবসা করার তো ইচ্ছা আমার অনেক আগে থেকেই। কিন্তু আমি বুঝিনা যে কোথায় গেলে আমি কিভাবে জিনিস গুলো source করতে পারবো। তুমি কি কিছু plan করেছো? যে তুমি কি ধরনের ব্যবসা বা কি product নিয়ে ব্যবসা করতে চাচ্ছ? তাহলে দেখি আমার plan এর সাথে তোমার plan কিছু মেলে কি না।

হম আমি চাচ্ছি যে, আমাদের ব্যবসায় product গুলো থাকবে মানে মানুষের নিত্য প্রয়োজনীয় যেগুলা, যেমন আহ শীতকালের কথা বলি শীতকালে কিন্তু মানুষ সাধারনত আহ আহ বিশেষ করে শীতের পোশাক, হ্যাঁ? হ্যাঁ? রয়েছে এগুলো কিন্তু মানুষ মানে খুবই প্রয়োজন মানুষের চাহিদা কিন্তু এগুলোর প্রতি অনেক বেশি আবার গ্রীষ্মকালের কথা বলি আর তখন তো অবশ্যই মানে টি শার্ট, এগুলো কিন্তু, মানুষ available কিন্তু নেই Clothing এর দিকে যেতে চাচ্ছ, কাপড় চোপড় নিয়ে কাজ করতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ কাপড় চোপড় নিয়ে কাজ করতে চাচ্ছি আহ পাশাপাশি, আহ তোমার ক্ষেত্রে বলি তুমি কিন্তু cosmetics সম্পর্কে ভালো কিন্তু তোমার idea আছে আমি জানি। তুমি এগুলো প্রচুর এগুলোকে use করো হ্যাঁ হ্যাঁ তোমার কিন্তু এইগুলো নিয়ে ভালো একটা idea আছে যে আহ cosmetics আহ পছন্দ করে use করা যায় এগুলো use হয় এগুলো সম্পর্কে তোমারও কিন্তু ভালো একটা idea আছে। আমাদের আহ নিত্য প্রয়োজনীয় যে জিনিস পত্র পোশাক আহ এরকমই তুমি ভালো বলেছ কিন্তু আসলেই ইমন আহ পোশাক নিয়ে এত ব্যবসা আছে, আহ যে আমার না পোশাক নিয়ে কিছু করার আগে সেই সাহসটা পাই না। তা আমি মানে একটা চিন্তা করেছিলাম যে, ঘরের আহ ঘর সাজানোর জিনিস পত্র নিয়ে যদি আমরা করি তাহলে সেটা কেমন হয়? হ্যাঁ থাকলো পোশাকেরও একটা থাকলো একসাথে দুটো যদি করি। একটা পোশাকের থাকলো, আরেকটা হচ্ছে টুকটাক ঘর সাজানোর জন্য

তাহলে কেমন হয় বলো তো? আমি এখন পর্যন্ত এই ব্যবসা গুলোর আহ ইয়ে দেখিনি মানুষজন নিচ্ছে। হ্যাঁ yes মানে এটা একটা ভালো idea তুমি better বলেছ, হম তাহলে আমরা দুটো একসাথেই শুরু করতে পারি। কিন্তু বতাবসার জন্য তো পুঁজি লাগবে। পুঁজি তো must যেকোনো ব্যবসা করতে গেলেও ছোটখাট করতে গেলেও পুঁজি লাগবেই, আমরা আমাদের আহ যারা parents আছে guardian আছে তাদেরকে অবশ্যই আমাদের বোঝাতে হবে উপায় তো নেই বলো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 আচ্ছা, তাহলে একটা কাজ করলে কি হয় দেখ যেমন আমি তুমি আমরা দুজনেই কিন্তু আহ আমাদের কিছু viva র জন্য অপেক্ষা করছি। সেই viva র জন্য অপেক্ষা করতে করতে আমরা একটা চলো ব্যবসা দাঁড় করিয়ে ফেলি। ব্যবসাটা যদি দাঁড়িয়ে যায় তাহলে সেটাও থাকলো আর যদি ততক্ষণে আমাদের viva র মধ্যে এসে আমাদের result টাও ভালো চলে আসে তাহলে আমরা ওইটাও করলাম। মানে আহ চাকরিটা আমাদের First priority তারপরে ব্যবসাটা second দুইটা একসাথেই তো করা যায়। ব্যবসা হলে তো আমরা দুটোই করতে পারবো তাই না? হ্যাঁ সেটাই সেটাই

এটা ভালো হবে সুন্দর ব্যবসা করতে পারলে আর সাথে চাকরিটার তো জন্য আমরা try করছি সেটাও হয়ে যাবে অবশ্যই তো আমি চাচ্ছি আমার পরিবারের সাথে কথা বলতে আহ তোমাকে partner হিসাবে নিতে চাচ্ছি আশাকরি তুমি আমার পাশে থাকবে। হ্যাঁ আমিও চেষ্টা করবো, তুমি তোমার বাসায় কথা বলো guardian দের কে বোঝাও যে বসে না থেকে আমরা কিছু একটা করি, বলো, কথা বলি partner হিসাবে আমি মৌরিকে নিচ্ছি। হম না ভালো বলেছো আসলে এটা তাহলে বলতে পারি চলো তুমিও বাসায় বলো আমিও বাসায় বলি বলে দেখি দুজনে কি বলে। দুই family র ওরা আমার মনে হয়না আমাদের family রা মানা করবে কারণ যখন দেখবে যে আমরা দুজন একসাথে কিছু plan করেছি তাহলে অবশ্যই তারা সেটার উপরে বিশ্বাস রাখবে। কারণ এখনো পর্যন্ত আমরা দুজন এক সাথে যেগুলো যেগুলো plan করে কাজ করেছি সেগুলো সব গুলোই খুব ভালো হয়েছে তাই না? হ্যাঁ সেইটাই তো

তাই আমার মনে হচ্ছে না যে সেরকম কিছু হবে। তাহলে তুমি একটা কাজ কর ইমন আহ তুমি বাসায় বলো আমিও বাসায় বলি এবং এরপরে আমরা যখন কথা বলবো তখন কিন্তু আমরা কিছু নাম নিয়ে কিন্তু করবো যে আমাদের নাম টা কি হতে হবে নামটা কিন্তু একটু unique হতে হবে আমাদের ব্যবসার।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 মানুষের যে প্রবণতা হ্যাঁ ওটা কিন্তু বেড়ে যায়

হ্যাঁ আমরা তাহলে বাসার সবাইকে রাজি করিয়ে তারপরে নাম নিয়ে বসবো তারপর তুমি যে ভাইয়ার সাথে কথা বলেছো সে ভাইয়ার সাথে গিয়ে আমরা sourcing করে কাজটা শুরু করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি ভালো তোমার সাথে অনেক কথা লহো। অবশ্যই এর পাশাপাশি চাকরির জন্য try করতে থাকো আমিও করতে থাকি ভালো কোথাও circular আসলে অবশ্যই আমাকে জানিও আমিও তোমাকে জানাবো। ঠিক আছে ইমন ভালো থেকো তাহলে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। স্বাস্থ্য কে আগে বলা হত শরীরের ভালোভাবে কাজ করার ক্ষমতা যাই হোক সময়ের বিবর্তনের সাথে সাথে

যার পরে বাকি সব কিছু অনুসরণ করে আপনি যখন সুস্বাস্থ্য বজায় রাখেন তখন অন্য সবকিছু ঠিক হয়ে যায় একইভাবে সুস্বাস্থ্য বজায় রাখা অনেক কারণ এর উপর নির্ভরশীল এটি আপনার শ্বাস প্রশ্বাসের বাতাস থেকে শুরু করে আপনি যে ধরনের লোকের সাথে আপনার সময় কাটানোর জন্য বেছে নেন তার মধ্যে রয়েছে স্বাস্থ্যের অনেক উপাদান রয়েছে যা সমান গুরুত্ব বহন করে এমনকি যদি তাদের একটি অনুপস্থিত হয় একজন ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হতে পারেনা প্রথমত আমাদের শারীরিক স্বাস্থ্য আছে এর অর্থ শারীরিকভাবে fit থাকা এবং কোন ধরনের রোগ বা অসুস্থতার অনুপস্থিতিতে আপনার শারীরিক সাস তো ভালো থাকলেও আপনার আয়ু দীর্ঘ হবে সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে কেউ তাদের শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে পারে প্রয়োজনীয় পুষ্টি miss করবেন না যথাযথ পরিমাণে তাদের প্রতিদিনই দ্বিতীয়ত আপনাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে এটি কেবল দশ মিনিটের জন্য হতে পারে তবে এটি কখনোই miss করবেন না এটি আপনার শরীরকে শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে তাছাড়া সব সময় junk ও food খাবেন না ধূমপান বা মদ্যপান করবেন না কারণ এর মারা ক্ষতিকর পরিণতি রয়েছে সবশেষে আপনার হ্যাঁ ব্যবহার না করে নিয়মিত পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন এরপরে আমরা আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে কথা বলি মানসিক স্বাস্থ্য বলতে একজন ব্যক্তির মানসিক এবং মানসিক সুস্থতা বোঝায় একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য তাদের অনুভূতি এবং পরিস্থিতি পরিচালনার উপায় কে প্রভাবিত করে ইতিবাচক এবং ধ্যান করার মাধ্যমে আমাদের কারো মানসিক স্বাস্থ্য বজায় রাখতে হবে পরবর্তীকালে একজন ব্যক্তির সামগ্রী সুস্থতার জন্য সামাজিক স্বাস্থ্য এবং জ্ঞানী ও স্বাস্থ্য সমানভাবে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তাদের সামাজিক স্বাস্থ্য বজায় রাখতে পারে যখন তারা অন্যদের স্বার্থে কার্যকর ভাবে যোগাযোগ করে কিন্তু একজন ব্যক্তি যখন আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং সামাজিক সমাবেশে যোগদান করেন তখন তিনি অবশ্যই ভালো সামাজিক স্বাস্থ্যের অধিকারী হবে একইভাবে আমাদের জ্ঞানী ও স্বাস্থ্য মানসিক প্রক্রিয়াগুলি কার্যকর ভাবে সম্পাদন করা বোঝায় এটি ভালো করার জন্য একজন সর্বদা স্বাস্থ্যকর ভাবে খেতে হবে এবং মস্তিষ্ককে তীক্ষ্ণ করার জন্য

সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে সংজ্ঞা সুস্বাস্থ্যের মধ্যে এখন একজন ব্যক্তি শারীরিক ও মানসিক সুস্থতা অন্তর্ভুক্ত একজন ব্যক্তি শারীরিকভাবে fit হতে পারে কিন্তু পরিস্থিতির বাড়লে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে একই ঘটনা ঘটতে পারে যখন কেউ শারীরিক অসুস্থতায় ভুগছেন কিন্তু মানসিকভাবে শক্তিশালী সঠিক স্বাস্থ্য বজায় রাখা আজকাল প্রধান উদ্বেগের বিষয় এটি একটি প্রতিযোগিতামূলক যুগ যেখানে আপনি থামতে পারবেন না আপনি থামানোর মুহূর্তে আপনাকে একটি ভালো বিকল্পতারা প্রতিস্থাপিত করা হবে এই কারণে নিজেদের মঙ্গলের কথা না ভেবে ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছেন সবাই স্বাস্থ্যের প্রতি আপস পরে ব্যয়বহন ব্যাপার হয়ে দাঁড়ায় শহরে মানুষ শারীরিক সমস্যার যে মানসিক সমস্যায় বেশি আক্রান্ত হয় ক্রমাগত মানসিক চাপ এবং শারীরিক কার্যকলাপের অভাব সমস্যায়

ভালো ঘুমের অভ্যাস এবং খাদ্যাভ্যাস এই ব্যক্তিগত প্রস্তুতি গুলি ছাড়াও অনেক বাহ্যিক কারণেও আপনার সুস্থতা নিয়ন্ত্রণ করে গ্রামের লোকেরা বাতাসের সতেজতা শারীরিক কার্যকলাপ ভালো খাবারের কারণে শারীরিকভাবে শক্তিশালী থাকে বিপরীতে শহরাঞ্চলের লোকেরা অস্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন শারীরিক তৎপরতার অভাব দেখায় এবং মানসিক চাপ কে সঠিকভাবে পরিচালনা করতে পারে না একই প্রেক্ষাপটে শহরী বাসতিতে একটি উন্নতি জীবনধারা এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থা রয়েছে সমস্ত উপাদান বিবেচনা করা একজন ব্যক্তিকে উপাদানর গুলি সমান গুরুত্ব দিতে হবে এবং একটি ভারসাম্য বজায় রাখতে হবে সুস্বাস্থ্যের উপাদান হলো শারীরিক ও মানসিক সুস্থতা উভয়ের রক্ষণাবেক্ষণ করা হলে একজন ব্যক্তির একটি ভালো জীবন উপভোগ করবে আমরা কিভাবে সেই রাষ্ট্র অর্জন করতে পারি প্রথমত আমাদের শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করার কারণগুলি খুঁজে বের করতে হবে আমাদের স্বাস্থ্য কে প্রভাবিত করে এমন life style রোগগুলির সম্পর্কে জানতে হবে

নমস্কার, মহাশয় আপনি এখন কী করছেন? নমস্কার, আমি এইমাত্র এই মন্দিরে গিয়েছিলাম ঠাকুরের যে নিয়~ নিয়মিত প্রার্থনা বিকালবেলার প্রার্থনাটা সেরে সেই ঘরে আসলাম । আচ্ছা তাহলে তো উম বেশ ভালই হয়েছে এখন আপনি ব্যস্ত থাকবেন না অবসরই আছেন । হ্যাঁ অবসরই বলা যায় এখন গল্প গুজব করা যাবে ।

কিছুদিন আগে মানে বছর কয়েক আগে আমি আহ একটা একজনের দোকান নিয়ে গিয়েছিলাম যা হোক চড়ক মেলাতে বেশ আনন্দ করেছি। চড়ক মেলার একটা মানে একটা আকর্ষণীয় দিক রয়েছে একটা তো মানে আশ্চর্যকর মনে হয় যে আসলে ঐ যে

যে শুয়ে থাকা অবস্থায় তার উপর নৃত্য করা এইসব মানে একটু আশ্চর্য কর উম মনে হয় । এটা কী রকম সম্ভব এটা আজ অব্দি আমি ভেবে উঠতে পারিনি কীভাবে সম্ভব! এর কেউ বলে এটার তন্ত্রমন্ত্রর ব্যাপার আছে, আবার কেউ বলে scientific মানে বিজ্ঞানসম্মত কোনো

মানে এভাবে মানে কোন আহ কিছু হয় না। হ্যাঁ ঠিকই বলেছেন, এটা আমিও শুনেছি। আমারও কখনো কখনো মনে হয় আশ্চর্যের ব্যাপার এটা যে কী করে ওরা এইসব উম পেরে উঠে ছে! ওটাতে কোন সত্যিই তান্ত্রিক বিষয় রয়েছে নাকি ব~ বিজ্ঞানসম্মত কোন কিছু রয়েছে যদিও যাই হোক এই সবতো আমরা জানতে কখনো পারবোনা শুধু অনেকের অনেক কথা মনে হবে। কিন্তু পুজোটা আমাদের বাঙ্গালীর জন্য অত্যন্ত প্রিয় পুজো। শরৎ মেলাটা ঐ চৈত্র মাসের শেষে হয়ে থাকে। একটি আহ এটি গাজন উৎসবের একটি বিশেষ অঙ্গ। চৈত্র সংক্রান্তির শেষ দিকে শরৎ উৎসবের মাধ্যমে মানে গাজনের সমাপ্তি হয়। এটা আমি আমার উম বাবার থেকে শুনেছি। আপনি কি একথা জানেন? হ্যা, আমিও শুনেছি আমাদের আহ মা বাবারা মানে আমাদের পূর্ব পশু~পুরুষদের আহ মুখ থেকে অনেক গল্প শুনেছি শরতের আহ আগে শরৎ পূজায় এমনই হতো

এই ঘুরতে ঘুরতে একটা গাছ থেকে অন্য গাছে আহ চলে যেত এরকম একটা শুনেছি নিজের হয়তো দেখিনি ঠিক আছে কিন্তু অনেকের মুখ থেকে আমি শুনেছি, যেটা মানে আশ্চর্যকরই মনে হয়েছে যে এক গাছতে ঘুরছে আর হয়তো আহ বাজারের ঐ প্রান্তে আরেকটা চড়ক হচ্ছে আর দুই প্রান্তে দুইটা হচ্ছে তো এই একটা গাছ থেকে আরেকটা গাছে উম ওই চলে যাচ্ছে এরকম একটা মানে আশ্চর্যকর আহ ঘটনা ঘটতো আগেকার দিনে আগেকার উম সময় আমি একবার ছোটবেলা যখন শরৎ দেখেছি। এখন তো শরতের এই যে ঘুরানো হয় এত speed দেওয়া হয় না এত আহ জোর করে চালানো হয় না, আস্তে আস্তে ঘুরে। কিন্তু আগে খুব জোরে ঘুরতো একদম টানটান হয়ে যেত উপরে দিকে এটা কিন্তু আমি দেখেছি। সবে এখন এরকম হয়না। মা~ মানুষের পিঠের মধ্যে বড়শি গিথে। কিভাবে তাকে ঝোলানো হয় এটা একটা মানে মানে সত্যিই একটা আশ্চর্যকর ব্যাপার। এটা আমি মনে মনে আমি ভাবি এটা কিভাবে সম্ভব! কিভাবে! কিন্তু আমার চোখের সামনে তো ঘটছে আহ এটা তো আর লুকিয়ে বা কোন ধরনের আহ এরকম কিছু মনে হয় না সামনাসামনি ঘটছে কোন যাদুবিদ্যা এইসব বলে বলে মনে হয় না। আমার মনে হয় এটা বিজ্ঞানসম্মত কারণ কিছু রয়েছে আহ অবশ্যই আমরা এটা বুঝতে না পারলেও আহ এটা নিয়ে একটু আহ বোঝাও দরকার এখনো তো আমাদের এখানে চ~ চা~ চক~ চড়ক পূজাতো হয়েই যাচ্ছে কিন্তু আহ সেটা রহস্য এখনো আমি সঠিক করে ভেদ করতে পারিনি কি করে আহ যে এটা সম্ভব তিনি যদি এটাকে নিয়ে যে

হ্যাঁ আমিও ঐ সড়ক পূজোয় আমাদের ঐ আমার যেখানে দাদুর বাড়ি রয়েছে সেখানে ওই পাশেই একটি শরৎ মেলা হয়ে থাকে। আমি যখন ছোট ছিলাম তখন আমার ঠাম্মির সাথে ওখানে যেতাম। ওনারা প্রত্যেক সময় ঐ চড়ক পূজোর আগের দিন ওখানে যেতেন গিয়ে দেখ তেন আশেপাশেও ওই সন্ন্যাসীও আছে উম তাহলে আমি ঐ ছোট থাকতে একবার গিয়েছিলাম তারপর যাইনি আমার ওই ভয় লাগতো দেখে সেইজন্য। কিন্তু অল্প মনে আছে সেখানে কি হতো তো সেটাই আমি আপনাকে বলব আর কি চড়ক পুজোর আগের দিন আহ একটি গাছকে ধুয়ে পরিষ্কার করা হয় এবং সেটিকে একটি জলভরা পাত্রে শিবের প্রতীক হিসেবে আহ পূজার উদ্দেশ্যে রাখা হয়।

ভু হুর~ হুরকা দিয়ে চাকার সাথে বেঁধে দ্রুত বেগে ঘুরানো হয়। শিব ভক্তদের হাতে পায়ে আহ জিব্বায় লোহার শিক দিয়ে বি~ বিদ্ধ বিদ্ধ করা হয়। জ্বলন্ত কয়লার উপর হাঁটা না তারপর আহ ছুরি জাতীয় জিনিসের উপর উপর ঝাঁপ দেওয়া এগুলি এমনি পূজার অঙ্গ। আহ শরৎ পূজার যা সেই সব সন্ন্যাসীরা এক রকমের ফুল ফল দিয়ে বিয়ে বাজনা বাজিয়ে যে শিব ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতেন। শিবের প্রতি ভক্তি শ্রদ্ধা। দেখিয়ে দেখিয়ে ওইদিন তারা নানারকম আহ ঝাঁপ আহ প্রদর্শন করতেন যেগুলি উম বটি ঝাঁপ কাটা ঝাঁপ উম ঝুল ঝাঁপ নামে পরিচিত।

মাথা ঘুটিয়ে যন্ত্রণা উচ্চারণ উচ্চারণ করে রে সং~ সংজ্ঞানহীন হয়ে পড়েন। এই অবস্থাকে দেবতার ঘর বলা হয়। হ আমি দেখেছি আমার ঠাম্মারাও এ কথা বলেছেন যে যাদের তুলো রাশি বা যাদের সিংহ রাশি তাদের উপর উপর এইসব হয় নাকি আম~ যদিও নিজের চোখে দেখেছি এটা উম আদো আমি উম উম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। অনেকেই যারা ওই চড়ক গাছের পাশে গিয়ে বসতো হঠাৎ করে ওদের উম কি হয়ে যেত ওরা আর উম ওরা ঝুলতে থাকতো ঝুলতে থাকতো। তো তারপর ওদেরকে অনেক ধর~ অনেকে অনেক ধরনের নিবেদন করতেন ওরা এই এর সমাধানও বলে দিতেন। এইটুকু অবধি আমি দেখেছি। এটাই শরৎ পূজার সম্পর্কে আর কি আমার

না বাইরে এমন কিছু জানিনা তবে আহ শরৎ পূজায় আমি শুনেছি এই শরৎ পূজা উম করলে নাকি এই যে চৈত্র মাসে যে মানে খুব

কিছু কথা বলতেন আগেকার লোক আগেকার মানুষ এরকমই বলতেন যে এই চড়ক পূজার মাধ্যমে আমাদের যে চৈত্র উহ মাসে বা এই বৎসরের শেষে এর দিকে বা প্রথমে সামনে যে সাল প্রথম আসছে সেই দিনগুলো যেন আহ ভাল হয় মানে আগের বছরটাকে আহ কেটে

এতো সব আহ যে ভক্তরা আছেন শিব ভক্তরা উম এখনো এই শরৎ পূজার জন্যই আমাদের এই মানে শিবের প্রতি যে ভক্তি মানুষের

উম ছেলেমেয়েরা এখন এগুলি দেখে অনুপ্রাণিত হয়। তাই আহ এটা একটা বিশেষ আহ পাঠ বলা যেতে পারে আমাদের আহ হিন্দু সমাজে। আমরা কিন্তু উম হিন্দু সমাজে নানা রকম দেব-দেবী, দেব-দেবীর বিশ্বাসী। নানা রকম দেব দেবীর পূজা করে আমরা চলে আসছি দীর্ঘদিন থেকে আহ এগুলো কিন্তু আসলে আহ আমাদের জীবনের আহ একটা ভালো দিক বলা যেতে পারে। যে এগুলো নিয়ে থাকলে আমাদের উম সবসময় আনন্দমুখর আহ পরিবেশে থাকা যায় যেটা আহ আনন্দমুখর পরিবেশে থাকলে পরে আমাদের অনেক সময় এই আমরা অনেক সময় আহ depression বা হতাশায় ভুগতে পারি অনেক মানুষ আহ বিভিন্ন কারণে হতাশায় ভোগেন। এই হতাশা থেকে আমরা রেহাই পেতে পারি। তাই এই এই সে ক্ষেত্রে অনেক ধরনের মেলা আহ মেলার আয়োজন করা হয়। শরৎ একটা আহ বিশেষ বড় একটা মেলার একটা আহ পাঠ বলা যেতে পারে। উম তাদের আহ রাজ্যে আমাদের দেশে এই চড়ক পূজা কে একটা বিশেষ মেলার পাঠ দেওয়া হয়। সেটা কিন্তু উম খুব মানে আহ বাস্তব কথা যেটা মহাশয় আপনার কথা শোনা যাচ্ছে না। আমি আহ কি বললাম একদম শোনা যাচ্ছে না না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শোনা যাচ্ছে না আপনি হয়তো মোবাইলটা দূরে নিয়ে গেছেন আর না হয় ঐ speaker টা off করে দিয়েছেন।

আপনার কথা তো স্পষ্ট কিন্তু আপনার কথা তো বোঝা যাচ্ছে অনেক দূরে থেকে কথা বলছেন। না না আমি তো কাছেই। ঠিক আছে এখন তাহলে, হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের ওই শরৎ পুজোতে দে এইসব নিত্য-নাট্য প্রকাশ আহ করা হয় শিব পার্বতীর বিবাহ তারপর এর শিব শিব এবং সতী তাদের যে প্রেম কাহানি সবকিছুই সেখানে মানে বি~ বিবরণ করা হয়।

আহ তারা বাজনার তালে পা মিলিয়ে সারা গ্রাম ঘুরে নাচ~ আমাদের একটা কথা শোনা যায়, যে বাঙালির বারো মাসে তেরো পার্বন শুধু বাঙালি না আমাদের ভারতেই এটা বেশি প্রচলিত

এরকম নানান ধরনের পোশাকের বৈচিত্র্য দেখা যায় আমাদের ভারতের মধ্যে যেটা খুবই নজর কারে আমাদের, তাই এমন পোশাকের মধ্যে Basically উম মেয়েদের পোশাকটা খুব চোখে পড়ে ছেলেদেরও পড়ে কিন্তু মেয়েদেরটা খুব ভালোভাবে বোঝা যায় এমনই মেয়েদের পরনের খুব একটা ভালো পোশাক যেটা হচ্ছে শাড়ি, এই শাড়ির কিছু শাড়ি বা এমন কিছু কিছু শাড়ি কি তুমি বলতে পারবে? তোমরা কি জানো এমন কোনো শাড়ি সম্মন্ধে? যার একটু বর্ণনা তুমি দিতে পারবে? হ্যাঁ, আমিও কিছু অর্থে কিছু জানি, ছেলেদের তারতম্য বোঝা যায় খুবই কম কারণ ছেলেরা সাধারণত জামা-প্যান্ট এই ধরণেরই পড়ে থাকে আবার কিছু কিছু ধর্মভিত্তিকে আহ যেমন একটু মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের মধ্যে বেশি দেখা যায় যে ছেলেরা লুঙ্গি বেশি পড়ে, তা তেমনই কিন্তু তবুও তার বৈচিত্র্যটা একটু কম বৈচিত্র্যটা কেমন অর্থে থাকে যে শহরের ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে প্যান্ট জামা-প্যান্ট পড়ে আর উম গ্রামের ছেলেরা বেশিরভাগ অর্থে জামা প্যান্টের সাথে সাথে লুঙ্গি আহ ধুতি, পাজামা, গামছা ব্যবহার করে, এই সকল বৈচিত্র্যগুলো দেখা যায়, তা সঙ্গে কিন্তু মেয়েদের মধ্যে অনেকরকমের বৈচিত্র্য দেখা যায়, তাদের ওই যে বললে বেনারস, টাঙ্গাইল নানান ধরণের নানান প্রকারের নাম আছে, যেগুলো আমরা সবাই কমবেশি জানি, তাঁত খুব বিখ্যাত একটা শাড়ি যেটা সব মানে আমাদের মা, ঠাকুমা, দিদি সবার মধ্যেই খুব প্রচলিত, খুব বিখ্যাত আমার একটা আহ কাপড়ের নাম মনে পড়ছে, নাম হচ্ছে তার ঢলা পাথর পর্দা, নামটা খুব অদ্ভুত তার নাম। এই পাথর, এই যে শাড়ি এই যে বস্ত্র এই সম্মন্ধে বেশ আগ্রহজনক বিষয়টা, যেমন আমি কিছুটা বলি যে আমি জানি না তুমি সেটা জানো কি না? তবুও কিছুটা বলি এই ঢলা পাথর পর্দা ও বস্ত্র হলো আমাদের এই যে হস্ত শিল্প, তাঁতের তৈরী পর্দা আহ এর এবং একটা কাপড় Actually সেটা কাপড়ের মতোই, অন্যান্য নকশার জন্য এই শিল্প ভৌগোলিক অধীনে ভারত সরকার দ্বারা নিবন্ধিত হচ্ছে এখন বর্তমানে, এই হস্তশিল্পটা খুরদা জেলার বোলগড়ের ঢলা পাথর গ্রাম থেকে উদ্বুদ্ধ এবং

সেই সুতোর সাহায্যে হাতে তৈরী Spinning machine এ কাপড় তৈরী করে Spinning machine অর্থাৎ এখানে যে যাতে করে কাপড় তৈরী হয় যে machine টা ওকে Spinning machine বলে, ওই machine এ এই কাপড় এই বস্ত্র সেলাই করা হয়। সেখানে গণেশ পূজারী এটি আবিষ্কার করেছিলেন, আর নামটাও বেশ বেশ Interesting বেশ আগ্রহজনক নাম গণেশ পূজারী, যিনি এটা আবিষ্কার করেছিলেন এবং উদয়নাথ শাহু এটির নকশা করেছিলেন। যেটা ইতিহাস থেকে আমরা জানতে পারি, কিন্তু আরও সুন্দর একটা ইতিহাসও আছে, পাথর এই এইটা খুব Famous একটা বস্ত্র এই সম্মন্ধে এর ইতিহাসটা কি কিছুটা জানো তুমি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই হ্যাঁ সেটা তো অবশ্যই মানে জানা তো দরকারী, একটা কাপড় সম্মন্ধে জানি তার ব্যবসাটাও জানা দরকার, আর বিষয়টা বেশ ভালোই লাগে। তার ইতিহাস যদি একটু ঘাঁটি তাহলে এর ব্যবসা সম্মন্ধে আমরা জানতে পার, যে উনিশশো তিরিশ সালে এই এই যে পর্দা কাপড়ের ব্যবসা বেশ খুব ভালো একটা অবস্থাতে ছিল প্রায়

এটা কিন্তু একেবারে কম না, ওই সময় খুবই একটা দামী ব্যয়বহুল কাপড় বলা চলে, খুব একটা দামী কাপড় সেটা এবং এই কাপড় বিভিন্ন অনুষ্ঠানের সময় এটি প্রথম পছন্দের উপকরণ ছিল, মানে কিছু অনুষ্ঠান হলেই এই কাপড় কি? কাপড় বলতে গেলে এই কাপড় অর্থাৎ সবার কাছেই একটা স্বপ্নের কাপড় ছিল এই কাপড়, এক সময় রাজধানী দিল্লী সহ ভারতের বহু অংশে এই পর্দা পৌঁছে গিয়েছিলো, মানে পর্দার খ্যাতি এতটা হয়ে গিয়েছিলো যে প্রায় ভারতের কোনায় কোনায় এই পর্দাটা চলে যাওয়ার উপক্রম হয়েছিল, সবার কাছেই এই পর্দার চাহিদা বিপুল পরিমাণে বেড়ে গিয়েছিলো, ফলে আই পর্দাটা আমাদের ভারতের একটা ইতিহাস বদলে গিয়েছে, এই কাপড় এই যে বস্ত্র আই কাপড় টা এছাড়াও অনেক রকমের কাপড় আছে আহ তেমন আর এক রকমের কিছু কাপড় তুমি কি বলতে পারবে? আমি তো একটা বেশ বললাম Interesting বেশ আগ্রহজনক একটা কাপড়ের নাম, তুমিও এরকম একটা কিছু বলো শুনি? হ্যাঁ, এই বিপণন সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে আহ এই যে উম যে তোমার ব্রহ্মপুত্র বস্ত্র, এই বস্ত্রের অধিকাংশই যে বিক্রি হয়, সেটা হয় ওই ব্রহ্মপুত্র বস্ত্র সমবায় সমিতির দ্বারাই এবং বয়নিকার মাধ্যমে বিক্রি হয়, অর্থাৎ এদের একটা সমিতি গঠন করা আছে যে সমিতির দ্বারাই এই বস্ত্রগুলো আহ মানে বিক্রি হয়, যেমন কিছু কিছু জিনিসের থাকে না যে সমিতি করা আহ দল গড়ায়, এরকমই এদের একটা দল বা সমিতি বলা যাচ্ছে, মানে দলই বলা যেতে পারে এরকম একটা আহ গোষ্ঠী আছে যাদের দ্বারা এই শাড়িগুলো বিক্রি হয়, এদের হাত থেকে আসে, আর ব্রহ্মপুর শহরের তিনটি তাঁত সমবায় সমিতি রয়েছে, তারা মানে বছরে প্রায় দেড় কোটি থেকে দু কোটি টাকার পণ্য বিক্রি করে, যেটা বিশাল অঙ্কের মানে কোটি টাকার অঙ্কের একটা পণ্য তারা বিক্রি করে থাকে, এতটাই আহ